তাহাদের সকলের মুখে এন ডিউস বলেন আমি ছায়ার কথা না ভাবিয়া পারিতেছিলাম না ইংরেজরাও তাহাদের কাগজে এই দৃশ্যের বর্ণনা দিলেন

এবং পাঞ্জাবের জনসাধারণ এই অনাবিল আদর্শ তাহাকে মন্ত্রের দীক্ষিত হইয়াছে NDO তে উদার মনোভাব এবং অনাবিল আদর্শ

দুঃখে তারা সোহানের দ্বারা আইসকিত অভিনব এক বিজ্যের অবথান ঘটিযাচ্ছে জন্ম হইয়াছে এক আধ্যাতিক যুদ্ধের মনে হয় যেন যাহারা ভারতের জনসাধারণকে পথ দেখাইবার আদর্শ গ্রহণ করিয়াছিলেন তাহাদের অপেক্ষা ভারতের জনসাধারণই গান্ধীজীর নীতিকে অধিকতর বিশ্বাসের শহীদ গ্রহণ করিয়াছে গান্ধীজীর গ্রেফতারের পূর্বে দিল্লিতে কংগ্রেস কমিটির অধিবেশনে বিরোধীতার সম্মুখীন হইয়াছিলেন তাহা আমি আগেই বলে আছি উনিশশো বাইশ সালের সতেরো জুন তারিখে লখনৌয় কমিটির যখন পুনরায় অধিবেশন হইল তখন এই বিরোধিতা দেখা যায় যে ছিল সদস্য প্রতীক্ষা এবং নীরব গঠনমূলক কর্মসূচি প্রচার করিয়াছিলেন তাহা ভয়ানক ভাবে তিরস্কৃত হইল অহিন অমান্য ঘোষণার দাবি করিয়া একটি প্রস্তাব ও আসিল দেশ আইন অমান্যের জন্য প্রস্তুত হয়ে আছে কিনা তাহার তদন্ত করিবার উদ্দেশ্যে একটি কমিশন নিয়োগ করা হইল চা খেতে পারিবেন না কিন্তু মানবের ঐক্যতা নেই দুই একটি নতুন জাতি তাহারা গঠন করিতে পারিবেন তাহারা সত্যি শহীদ সংঘর্ষ বাধেনা তাহা ছাড়া গির্জা কেবল উপদেশ দেয় উদাহরণ দেয় না কিন্তু মানবিক ঐক্যতা নেই দুই একটি নতুন জাতি কি নতুন সুরের সম্পদ আনিলো কেবল তাহাতে কিছু আসে যায় না তাহাদের কিছুই আসিবে যাইবে না যদি এই জাগ্রত মনোবল সমগ্র মানবতার জন্য এক জীবন ও মৃত্যুর এক কর্মের অভিনব আদর্শের বাহক হইতে না পারে

আমাদের সভ্যতার ফসল লাঞ্চিত হইলো তাহা মেঘ নির্মল আকাশ হইতে অপসাত ফাটিয়া পরে নাই শতাব্দীর পর শতাব্দী ধরিয়া নিস্করুণ জাতিদ্ররপ বিপ্লবের

অর্থনীতির বহুবাদি ব্যবস্থা বস্তুবাদী ব্যবস্থা যাহার মধ্যে মানবতার কণ্ঠরোধ ঘটিয়াছে তাহা বিভীষিকাময় সংগ্রামের পরিণতি লাভ করিতে বাধ্য। এই সংগ্রামের পাঁচ সাথে সকল সম্পদ আজ বিলুপ্ত হইয়াছে কিন্তু ইহা অনিবার্য এ কথা বলিনি যথেষ্ট হইবে না ইহার মধ্যে একটি মিথ্যা নীতি জাহান্নামে মানুষ মানুষকে খুন করিতেছে যে নীতির অন্তর

অথচ ওপরের সেই দাবি করিলে তাহার মানিতেছেন না যুক্তির অপেক্ষা শক্তি ছিল প্রবল আর সেই অবস্থার আরো অবনতি ঘটে আছে। সত্যি হইয়াছে যুক্তি শক্তি যুক্তিকে গ্রাস করিয়াছে এ ধ্বংসমান পুরাতন পৃথিবীতে আজ আশ্রয় নাই মহান লোক নাই আলোক নাই

তারা ছাড়া গির্জা কেবল উপদেষ্টার উদাহরণ দেয় না দুর্গার শান্তিবাদীরা চেঁচায় কাঁদে কষ্টই অনুভব করা যায় তাহারা ইতস্তত করিতেছে তাহারা এমন একটি আদর্শের কথা বলিতেছে যাহাতে তাহাদের আর বিশ্বাস নাই এ আদর্শকে বিশ্বাসকে সত্য প্রতিপন্ন করিবে কে এবং করিবে এই অবিশ্বাসীর জগ বিশ্বাসকে প্রমাণ করিতে হইবে কর্মের দ্বারা বিশ্বাসকে প্রমাণ করিতে হইবে কর্মের দ্বারা না খেতে পারবে না কিন্তু মানবিক ঐক্যতান দুই একটি নতুন জাতি কি নতুন সুরের সম্পদ আনিলো কেবল তার হাতে কিছু আসে যায় না তারা যারা গির্জা কেবল উপদেশ দেয় উদাহরণ দেয় দুর্বল শান্তিবাদীরা চেঁচায় কাঁদে অনুভব করা যায় তাহারা ইতস্তত করিতেছে তাহারা এমন একটি আদর্শের কথা বলিতেছে চাহাতে তাহাদের আর বিশ্বাস নাই এ আদর্শকে বিশ্বাসকে সত্য প্রতিপন্ন করিবে কে এবং করিবে এই অবিশ্বাসের জগতে বিশ্বাসকে প্রমাণ করিতে হইবে কর্মের দ্বারা ইহাই হইল পৃথিবীর নিকট সেই মহাবানী গান্ধীজী যাহাকে বলিয়াছেন ভারতের বাণী আত্মত্যাগ রবীন্দ্রনাথও এই প্রেরণালব্ধ বাহিনীর পুনরাবৃত্তি করিয়া কারণ এই গৌরবময় নীতি সম্পর্কে রবীন্দ্রনাথ এবং গান্ধী উভয়ই একমত আমি আশা করি এই ত্যাগের মনোভাব বৃদ্ধি পাইতে থাকিবে এবং সেই সঙ্গে শহরের অভিশাপ ইহাই সত্যিকারের স্বাধীনতা ইহার অপেক্ষা উচ্চতর কিছুই নাই। এমনকি জাতির মুক্তি ও না বল প্রয়োগে এবং বস্তু সম্পদের অবিচল বিশ্বাস সুতরাং শান্তি এবং নিরস্ত্রিকরণের জন্য যতই চিৎকার করুক না কেন ইহার নৃশংসতা আরো উচ্চতর কন্ঠে হাকিবে যে সত্য নিরস্ত্রীকরণকে কেবলমাত্র সম্ভব করিবেন তাহাকে শক্তিতেও পরিণত করিবে। তাহা আমরা ভারতীয়রাই জগতকে দেখাইবো শক্তির অপেক্ষা মানসিক শক্তি যে প্রবল কাহা অস্ত্রহীন মানুষরাই প্রমাণ করিবে জীবনের উদবর্তন হইতে ইহাই দেখা গিয়েছে জীবন একে একে তাহার খোসা ও খোলসের কঠিন দুর্ভিদ বর্ণ অস্ত্রশয এবং ভয়াবহ পরিমাণ মাংসের বোঝা অর্জন করিয়াছে এবং এইরূপে সৃষ্টি হয়ে আছে এক পশু শক্তি জয়ী মানুষের এমন দিন আসিবে যেদিন দুর্বল সৎ সম্পূর্ণ নিরস্ত্র মানুষ প্রমাণ করিবে যে অবনতাই পৃথিবীর ভাবি অধিকারী যুক্তিযুক্ত যে মহাত্মা গান্ধী তিন জিনিস শরীরে দুর্বল বস্তু সম্পদে অস তিনি প্রমাণ করিলেন যে ভারতের নির্বীত্ব নির্যাতিত মানুষের অন্তরে অবনত বিনতে শক্তি গোপন রহিয়াছে ভারতের ভাগ্যবিধাতার নারায়নের সেনা নহে নারায় দেহের শক্তি নয় আত্মার মানুষের ইতিহাসকে অবশ্যই উহা উর্ধ্বলোকে বহিয়া নেবে আনিবে বস্তুবাদী সংগ্রামের জটিল দুর্গম উপত্যকা হয়েছে মানুষ দ্বন্দ্বের উর্দ্ধ আদিত্যকে যদিও আমরা পশ্চিমী অভিধান হইতে প্রাপ্ত শব্দের মালা নিজে দিগকে প্রতারিত করি। তথাপি স্বরাজ ও স্বায়ত্তশাসন আমাদের বাস্তবে লক্ষ্য নয় আমাদের যুদ্ধ আচার যুদ্ধ সমগ্র মানবতার জন্য মানুষ তাহা চারিদিকে যে বন্ধন জল দুনিয়া আছে তাহা হইতে আমরা তাহাকে মুক্ত করিব। আমরা তাহাকে মুক্ত জাতীয় স্বার্থপর প্রতিষ্ঠানগুলির বুদ্ধ হইতে আমরা প্রজাপতিকে বুঝাইব যে আকাশের অনিবার উদারতা অধিকার সুন্দরতল। ভারতের নেশন শব্দ কোন প্রতিশব্দ নাই আমরা যখন এই শব্দটি অপরের নিকট হতে ধার করি তখন ইহা আমাদের শহীদ হাফ খায় না কারণ পরম পুরুষ নারায়নের শহীদের আমাদিগকে মৈত্রী স্থাপন করিতে হইবে এবং আমাদের জয় করিতে হইবে ভগবানের পৃথিবীতে, আমরা যদি সমগ্র পৃথিবীকে অমর আত্মার শক্তি দেখাইয়া সকলকে সমুন্নত অসশস্ত্রকে তুচ্ছ করিতে পারি তবে দানব কামনার এ বিশাল প্রাসাদ শূন্যে মিলিত হইয়া যাইবে তখনই মানুষ লাভ করিবে তাহার সত্যকারের আমাদিগকে প্রাচ্যের এই হতভাগ্য সমাজ্রোতের দলকে সমগ্র মানবের মুক্তি জয় করিতে হইবে আছেন সমগ্র বিশ্বের শহীদ বন্ধুই আমাদের লক্ষ মানুষের কাছে অহিংসা আসি আছে থাকিবে ইহার পৃথিবীতে শান্তির ঘোষণা এখনো সুদূর করা হতো। কোন প্রকার ভ্রান্ত ধারণা কুশন করি না আমরা মানুষের কাপড় তো দৃঢ়তা এবং নৃশংসতা প্রচুর পরিমাণে প্রত্যক্ষ করিয়াছি কিন্তু ইহা আমাদেরকে মানুষকে ভালবাসিতে বিরত করি কারণ এমনকি নিকৃষ্টতমের মধ্যেও এক দুর্বোধ্য দেবতা দেবতা রহিয়াছেন বন্ধনে বন্দী হইয়াছে চির পূর্ব পরিকল্পিত কঠিন অর্থনৈতিক গণ্ডির মধ্যে অবরুদ্ধ হইয়াছে তা আমরা জানি আমরা বহু শতাব্দী ধরিয়া জানি অসংখ্য বাসনা এবং নিয়মিত ভ্রান্তির ফলে আমাদের আত্মার চারিদিকে কঠিন এক আবরণের সৃষ্টি হইয়াছে যাহা ভেদ করিয়া আলোকের প্রবেশ অসম্ভব কিন্তু মানবের আত্মা যে কি অপ্রত্যাশিত অসম্ভব কেউ প্রত্যক্ষ সম্ভব করিতে পারে তাহাও প্রাচীনকালে আমাদের অপেক্ষা কৃষ্ণ ধরো আকাশকেও মানবতার মহিমা কেমন করে উদ্ভাসিত করিয়াছিল তাহা আমরা ইতিহাসে লক্ষ্য করিয়াছি ক্ষণ জিবি আমরা

ধ্বংসের করাল কবুল হইতে বিশ্বকে রক্ষা করে সিং সা রাজনিতি যাহারা তাহারা কি বিপ্লবী কি প্রতিক্রিয়াশীল যা হয় হোক না কেন আমাদের আদর্শকে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং তার দ্বারা প্রকাশ করেন বাস্তব সম্পর্কে তাহাদের গভীর অজ্ঞতা করুন তাহারা বিদ্রুপ এই আদর্শই আমার এই আদর্শ ইউরোপ ঘৃণিত লাঞ্ছিত হইয়াছে তাহা আমি জানি আমি জানি যাহারাই আদর্শে বিশ্বাসী তাহাদের সংখ্যা আমার স্বদেশের মুষ্টিমেয় মাত্র হয়তো এমনকি মুষ্টিমেয় নয় কিন্তু এই আদর্শে বিশ্বাসে যদি আমি এক একমাত্র হই তাহাতেই বা ক্ষতি কি বিশাল দত্তের মুদ্রারাক্ষস নাটক হইতে প্রাচীন শিবস্রোতের একাংশ বিশ্বাসের শর্তকারে সরল হল পৃথিবীর প্রতিবাদকে অস্বীকার করা নয়, আদর্শকে স্বীকার করা প্রতিবাদ সত্ত্বেও আদর্শে বিশ্বাসী হওয়া আরো সে বিশ্বাস একপ্রকার সংগ্রাম এবং সর্বাপেক্ষা কঠিনতম সংগ্রাম হইল আমাদের এই অহিংসা দুর্বলের এর মধ্য দিয়া শান্তি আসবে না। হোক শুভ কিংবা অশুভ সবল নাহলে তাহার কোন মূল্য নাই নির্বিষ সুবহে অপেক্ষা বীর্যবান অশুভ শ্রেয় কান্জ নাথ শান্তিবাদ শান্তির মৃত্যুর ঘন্টার ধনী মাত্র ইহাভীরতা ইহা অবিশ্বাস যাহারা বিশ্বাস করেন না তাহারা ভয় করে তাহারা অস্থিত হন আত্মত্যাগের মধ্যদিয়াই শান্তি আসিবে গান্ধীজীর বাণী ইহাতে যাহা নাই তাহা কেবলমাত্র ক্রস ইহার চেয়ে প্রত্যেকে ইহাকে জানেন ইহুদীদের জন্য না হইলে রোম কখনো যীশুকে ক্রুশ বিদ্ধ করিতো না কিন্তু প্রাচ্যের জন মানবের আত্মা তাহার সুখ গভীরতম অংশ পর্যন্ত আজ আবেগে পাগল হইয়া উঠে আসে তাহার যে শেষ স্পন্দন আর আমরা সমগ্র পৃথিবীময় অনুভব করিতেছি প্রাচ্যে যে সকল ধার্মিক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে তাহাদের সকলের আবির্ভাব এর পেছনে রহিয়াছে একটি ছন্দবদ্ধতা একটি বিষয় সুনিশ্চিত রিসার্ সুনিশ্চিত যে হয় গান্ধীজীর আত্মা জয়ী হইবে নইহার ঘটবে ঘটবে পুনরার বিভাগ বহু শতাব্দী পূর্বে যেমন টি ঘটিয়া ছিল বুদ্ধের ও খ্রীষ্টের মধ্যে যত খন না পর্যন্ত একটি নশ্বর অর্ধ বিধাতার মধ্যে জীবনের এই নীতি যাহা সমগ্র মানবতাকে এক নতুন পথে সঞ্চালিত করিবেন মূর্তিদ্রহ করিয়া ওঠে ততদিন এই আবির্ভাবের ধারা বহিতেই থাকিবে এবং বহিবে অবিরাম অক্লান্ত Hello এই চীনের খবর শুনছো,

হ্যাঁ, দেখলাম তো আবার তো নাকি শুরু হয়ে গেছে মারাত্মক ভাবে মানে এমনি না হু, হু, করে বাড়ছে,

তাই না তাই টা চীনে মানে সেই দু হাজার উনিশ সালে শেষের দিকে তো শুরু হয়েছিল তিন বছর পর আবার ব্যাপক ভাবে Quarantine আবার সেই কঠোর মানে নিষেধাক্কা, ধাক্কা সব আবার শুরু হয়ে গেছে এক ই ভাবে, হ্যাঁ, সেটাই তো এর জন্য তো আবার সরকার নাকি শুনছি নিয়ন্ত্রণের জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছে আবার সেই তোমার ওই মাস্ক পরা এবং, মানে, আরো যে ব্যবস্থা গুলো রয়েছে Booster dose দেওয়া, এই গুলো জোরদার করে শুরু নাকি নিয়ন্ত্রণের জন্য হ্যাঁ, সেটাই তো দেখছি আহ! আচ্ছা, মো~মহামারী নিয়ে কি কো সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে জানো? হ্যাঁ, সর~সরকার তো সিদ্ধান্ত নেবেই কারণ তারা তো বারবার করেই বলছে যে আহ! মাস্ক পরতে এবং, পরীক্ষা করাতে যদি সেরকম লক্ষণ দেখে তারপর দেখেছো সংখ্যাটা কিভাবে বাড়ছে? হু, হু করে তারপর আবার শুনছি যে Boostled dose নিতে বলছে আবার, হ্যাঁ, ওই বেশ কয়েক মাস ধরেই দেখছি তো ভারতে আরো বেশি মানে স্তরে নেমে এসেছে তোমার ওই সক্রিয় সংক্রমণের সংখ্যা তো এখন চৌত্রিশোর বেশির কাছাকাছি,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

হ্যাঁ, চীনের একটা কী দেশ রয়েছে ওই খানে থেকেই তো বেশি শুরু হয়েছিল তো ওই খানে তো সব থেকে মারাত্মক হয়েছিল তারপর আমাদের এই মিস্টার ঝা কি বলেছে শুনেছো? ওই ঝা এর মতে তো ওই, উনি বলেছেন যে ভাইরাস গুলি নাকি ক্রমাগত নাকি বিকশিত হচ্ছে আর ভাইরাস এটিই নাকি করে ভাইরাস গুলো নাকি এগুলোই করে নতুন রূপ ধারণ করছে এবং pathogenic নিয়ে কারো বেশি অঙ্গের নাকি আঘাত করছে, আর অনেক তো মানে অনেকে এখন পর্যন্ত এই কোভিড এ আবার আক্রান্ত হচ্ছে। আর শুনছি যে, প্রমান পাওয়া গেছে যে নতুন ওমিক্রন Subvariant এর আগে variant এর তুলনায় বেশি সংক্রমণ করছে আর ওই BF point seven variant এর আক্রান্ত ব্যাক্তিরা নাকি ওই, ওই দশ থেকে আঠারো জনকে পুরো সংক্রমিত করতে পারে। হ্যাঁ, সেটাই তো শুনছি এখন পর্যন্ত তো তাই প্রমান পাওয়া গেছে যে ওই আগের তুলনায় এখন বেশি সংক্রমক হচ্ছে,

তারপর ওই শুনেছো যে BF point seven variant লক্ষণ গুলোকে আরো বেশি করে জোর দুটি বলে এর মধ্যে কিন্তু জ্বর, গেলা~গলা ব্যাথা, সর্দি এগুলোও কিন্তু আবার রয়েছে মানে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

এটাই তো চীনে COVID nineteen পরিস্থিতির পরে কি সরকার কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ, সে তো নিতেই হবে কারণ COVID nineteen পরিস্তিতির পরিপেক্ষিতের দিকে সরকার যে পদক্ষেপ গুলো, গুলো নিয়েছে যে গুলোর মধ্যে যে প্রাপ্ত বয়স্কদের জন্য যে ভ্যাকসিন booster এর coverage বাড়ানো যা বর্তমান আহ মানে কি আঠাশ শতাংশ মানে চব্বিশ শতাংশ রয়েছে এবং প্রচল এর নতুন SARSCOV two.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 সরকারকে হ্যাঁ, ওই তো সো অক্সিজেন, প্লান্ট ভেন্টিলেশন, বিতরণ করবে তো কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া শুক্রবার দিন। হি Logistic এবং মানবসম্প্রদায় এর উপর খুব জোর দিচ্ছে শুনেছি যে অবকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করছে তো সাতাশে ডিসেম্বর থেকে mock drill গ্রহণ করার জন্য সমস্ত স্বাস্থ্য সুবিধা পরামর্শ দেবেন তো উনি, হ্যাঁ সেটাই তো তারপর ওই COVID এর জন্য যে পরীক্ষা করবে যে বলেছিল সেগুলোর জন্য তো বাড়িয়ে দিয়েছি ওখানকার, মানে রক্ষণাবেক্ষণ সব কিছু বাড়িয়ে দাও ফ্লাইট গুলো তোও তো বেশি হতে দেওয়া যাচ্ছে না আর আন্তর্জাতিক ফ্লাইট গুলো আমার মনে হয় ওগুলো বাতিল করে দিলেই আরকি বেশি ভালো হয়, তাই না? হ্যাঁ, আগে ওটাই আমাদের ওটাই উচিত যে বিমান বন্দরটা যে আমাদের আসা যাওয়া পুরো ওই চীন থেকে যেনো সমস্ত আসা যাওয়া বন্ধ করে দেওয়া এটাই সবার আগে প্রয়োজন যাতে আসতেই না পারে আর আমাদের প্রধান মন্ত্রী কোনো, আহ বৈঠক-থৈঠক দিচ্ছে কোনো কিছু জানিয়েছে, হ্যাঁ, ওই তো বৃহস্পতিবার আরকি উনি এসে উনি আরকি, ভারতীয় সভাপিত সতর্ক করেছিলেন আমাদের জনগণকে বলেছে যে আরকি মুখোশ পরার কথা মুখোশ বলতে মাস্ক পরতে বলেছে বেশি করে তারপর ওই বিমান বন্দর গুলির উপর নজর দারি বাড়িয়ে দিয়েছে। তারপর আলাদা আলাদা করেও আরকি ওই ভাইরাস এর পরীক্ষার জন্য আলাদা আলাদা Section ও নাকি করা হচ্ছে ওই বৃহস্পতিবার বার এসে তো তাই বললো। আর কি বলতো? ভাইরাস থেকে বেশি দ্বিতীয় বৃহত্তম মানে অর্থ উন্নতি বন্ধ করার ক্ষেত্রে কোনো বড়ো প্রভাব ফেলতে চলেছে নাকি! হ্যাঁ, কি বলতো সব বোধহয় ঠিক ই। চীনে ওই করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র যে মার্কিন পরও রাষ্ট্র মন্ত্রী এন এন্ঠনি রিংগেন বলেছেন যে গভীর স্বার্থে মানে,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 হম উনি কিছু বলছে মানে সেটা তো ঠিক শুনিনি ও, রিঙ্কিন হ্যাঁ, উনি তো ওই মার্কিন যুক্তরাষ্ট্রের এর COVID nineteen ভ্যাকসিনের বিশ্বের, বৃহত্তম দাতা চীন সহ সারা বিশ্বের মানুষকে সমর্থনে আব্যেয়ত রাখতে প্রুস্তুত হয়েছেন চীন আজ অব্দি সেই সাহায্যের জন্য অনুরোধ করেনি তবে এবার সাহায্যর জন্য জিজ্ঞাসা করলে, বোধহয় এটি দরকার বলে মনে করলে পুরোপুরি প্রস্তুত হবে তিনি যোগাযোগ করছেন এই নিয়ে। কারণ এবার তো মারাত্মক জায়গায় চলে গিয়েছে।

ওটারও তো খুব খারাপ অবস্থা হয়েগেছিলো এখন এখন কি আছে জানতে পারিনি এখনো অব্দি ওই শহরটা থেকে প্রথম আরকি চীনের প্রথম এই মহামারীটা শুরু হয়েছিল ডিসেম্বর এ যখন হলো আরে শুধু কি চীনে ছড়াচ্ছে মৃত্যুরো তো নতুন নতুন সংখ্যা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো তিরুবন্ধপুরমে করোনা ভাইরাস এর জন্য কিন্ত কেরালা সরকার স্বাস্থ বিভাগে দৃষ্টবিন্দু, কিন্তু খুব উন্নতি দেখছি, হ্যাঁ, সেটা কিন্তু একটা ভালো কাজ ই করছে কেরালা স্বাস্থ মন্ত্রী যে COVID এর প্রতিরোধের জন্য খুব জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। এটা ভালো লাগছে বেশ,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 মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি তো বারবার জনগণকে বলছে যে মানে এই ওম্নিক্রন প্রাদুর্ভাব নিয়ে যাতে আ কেউ আতঙ্ক না হয়ে পরে কেউ এবং রোগ রোগাণু যাতে না ছড়ায়। সে জন্য বারবার বলছেন এবং খুব সতর্ক থাকতেও তিনি বলছেন বার বার করে উহ এছাড়াও যে মাণ্ডাভিয়া কার্যকরীর বাস্তবায়ান তাও নিশ্চিত করছে, সুপারিশ করছে, কখন মানে নিশ্চিত করছে যে তারা হাসপাতালে পরিকাঠামো প্রস্তুত করার জন্য mock drill পরিচালনা শুরু করুক ঠিক আছে যাতে ইউ হম কেন্দ্রে শাসিত অঞ্চল গুলি, রাজ্য গুলি COVID one এর, জন্য প্রতিরোধ আর পরিচালানা যে করছে তা কেন্দ্রের সাথে একসাথে ওরা কাজ করতে চায় আরকি সাতাশে ডিসেম্বর তো হাসপাতালে পরিকাঠামো প্রস্তুতির করার জন্য একটা মক বিল করারও প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ মন্ত্রক।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 কৌশল গুলির জন্য যে, অপারেশনাল নির্দেশিকা গুলো জারি করেছিল সেগুলোর মধ্যেও তো ওই তোমার কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে,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 তো নিয়ন্ত্রণের জন্য যে, পরীক্ষা, সময়যোগী, ব্যবস্থাপনা এইগুলোও প্রতিহতে বেশি করে জোর দিতে বলেছে হ্যাঁ, কি বলতো আমাদেরও খুব সাবধানে থাকতে হবে, থাকতে হবে, পরিবারকে সাবধানে রাখতে হবে এইবার যেন আর আগের বারের মতো কোনো পরিস্থিতি হতে না পারে হ্যাঁ, ঠিক ই বলেছো তুমিও কিন্তু সাবধানে থেকে আর, সব সময় নিজের শরীরের দিকে খেয়াল রেখে মাস্ক পরে এরম ভাবে কিন্তু চলাচল করো কিন্তু নাহলে আবার সমস্যায়, মহাত্মা গান্ধী চেয়েছিলেন, যে জাতীয় কংগ্রেস পাড়িয়া ভাইদের school ও কূপের ব্যবস্থা করিয়া তাদের সাহায্য করিবেন। কারণ পাড়িয়াদীগকে জনসাধারণের কূপ ব্যবহার করিতে দেয়া হয় কারণ কি~ কিন্তু তিনি ততদিন পর্যন্ত কী হইবে? উচ্চ শ্রেণীর লোকেরা কবে করুণা করিয়া নিজেদের অন্যায় প্রায়শ্চিত্ত করিবে সেইজন্য করজোড়ে অপেক্ষা করা গান্ধীজির পক্ষে ছিল অসম্ভব। তাই তিনি নিজেই পাড়িয়াদের দলে মিশিয়ে গেলেন তিনি নিজেকে পাড়িয়াদের পুরোভাগে পুরো ভাগে রাখিয়া পাড়িয়াদের সংগঠিত করিতে লাগিলেন তিনি তাহাদের সহিত তাহাদের সমস্যা লইয়া আলাপ আলোচনাও করিলেন। তাহাদের কী করা কর্তব্য তাহাদের কি ইংরেজ সরকার এর কাছে আবেদন নিবেদন করিবেন? নিজেদিগকে এই ইংরেজ সরকারের হাতে ছাড়িয়া দিবে। তাহা হইবে দাসত্বের পরিবর্তন মাত্র। হিন্দু ধর্ম ত্যাগ করিবে, খ্রিস্টান হইবে মুসলমান হইবে হিন্দু ধর্মের অর্থ যদি সত্যই অস্পৃশ্যতা হয়, তবে গান্ধীজী তাহাদিগকে ধর্ম ত্যাগ করিতে উপদেশ দিতে পারেন। কিন্তু হিন্দু ধর্মের অর্থ তো তাহা নহে অস্পৃশ্যতা হিন্দু ধর্মে দেহের অস্বাস্থ্যকর ব্যাধি মাত্র ইহার উচ্ছেদ অবশ্য কর্তব্য। আত্মরক্ষার জন্য পাড়িয়াদিগের নিজেদিগকে সংগঠিত হইতে হইবে। তাহারা হিন্দুদের সহিত কোনো সম্বন্ধ রাখিতে অস্বীকার করিয়া হিন্দু ধর্মের সম্পর্কে তাহারা অসহযোগের নীতি অবলম্বন করিতেও পারে কিন্তু অসুবিধার ব্যাপার হইলো এই যে পাড়িয়াদের কোনো নেতা নাই তাহারা নিজেদিগকে সঙ্গবদ্ধ করিতেও পারে না সুতরাং তাহাদের পক্ষে সর্বাপেক্ষা উত্তম পন্থা হইলো সাধারণ অসহোযোগের আন্দোলন অংশগ্রহণ ক~ অংশগ্রহণ করা কারণ এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য সকল শ্রেণীর সমন্বয় করা। সত্যিকারের অসহযোগ হইলো একপ্রকার শুদ্ধির ধর্ম অনুষ্ঠান, যাহারা অস্পৃশ্যতায় বিশ্বাস করেন তাহারা কখনও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নি এবং এমনকি গান্ধীজী ধর্ম মানবতা এবং দেশপ্রেমের এক মহামিলন ঘটাইলেন। পাড়িয়াদের সঙ্গবদ্ধ করিবার প্রথম চেষ্টাগুলি বেশ গাম্ভীর্যের সঙ্গে উম গাম্ভীর্যের সঙ্গেই ঘটলো উনিশশো একুশ সালের তেরোই এবং চোদ্দই এপ্রিল তারিখে আহমেদাবাদে একটি নির্যাতিত শ্রেণী সম্মিলনও হইলো, গান্ধীজী এই সভায় সভাপতিত্ব করেন তিনি কেবল পাড়িয়া প্রথার উচ্ছেদ চাহিলেন না সেই সঙ্গে পাড়িয়াদের পাড়িয়াদিগকে বলিলেন তাহারা যেন নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়। গান্ধীজী বলেন যে তিনি নবজাগ্রত ভারতের সমাজ জীবন সমাজ জীবনের পাড়িয়াদের কাছে অনেক কিছু আশা করে~ন আশা করেন গান্ধী জি পাড়িয়াদের মধ্যে আত্মবিশ্বাসের সঞ্চন~ সঞ্চার করিবার চেষ্টা করিলেন এবং তাহাদিগকে তিনি তাহার নিজের দৃপ্ত দর্শনে দৃপ্ত আদর্শে ভরিয়া তুলিলেন গান্ধীজীর মতে এই নির্যাতিত শ্রেণীগুলোর মধ্যে বিপুল সম্ভাবনা সুপ্ত রহিয়াছে। তিনি বিশ্বাস করেন অস্পৃশ্য শ্রেণীর তাহার নিজের গুণের চেয়ে গুণের পরবর্তী পাঁচ মাসের মধ্যেই ভারতের মহা পরিবার তাহার ন্যায্য আসন প্রতিষ্ঠা করিবা~ করিয়া লইবে। গান্ধীজী যখন দেখিলেন যে তাহা গান্ধীজী যখন দেখিলেন যে তাহার আবেদন জনসাধারণের হৃদয়ে জনসাধারণের হৃদয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হইয়া উঠেছে উঠিয়াছে তখন তাহার আনন্দের সীমা রহিল না। ভারতের বহু অঞ্চলের পাড়িয়াদের মুক্তি ঘটিল। গান্ধীজী তাহার গ্রেপ্তারের পূর্ব দিনও পাড়িয়াদের প্রগতি এর ও ব্যবস্থা সম্পর্কে আবেদন করিয়া এক বক্তৃতা করিলেন এবং ব্রাহ্মণরাও সাহায্য করিতেছিলেন। উচ্চশ্রেণীর লোকেরাও ভাতৃভাব এবং অনুতাপের বহু মর্ম মর্মস্পর্শী দৃষ্টান্ত দেখাইলেন। কোনো এক ব্রাহ্মণ সন্তান উনিশ বছর বয়সে অস্পৃশ্যদের সঙ্গে থাকিবার জন্য মেথরের কাজ করেন

নারীর মুক্তি সংগ্রাম। ভারতের যৌন সমস্যা বড়ই জটিল। বাল্য বিবাহের ফলে জাতির দৈহিক ও নৈতিক শক্তির অপব্যয় ঘটে। দৈহিক লালসার সর্বগ্রাসী চিন্তা পুরুষের মনকে সর্বদা আচ্ছন্ন রাখে। ইহার ফলে স্ত্রী জাতির আত্মসম্মানের হানি হয়। হিন্দু জাতীয়তাবাদীদের অধি~ অধঃপতিত মনোভাব সম্পর্কে নারীদের অভিযোগ গুলি অভিযোগগুলিও গান্ধীজী প্রকাশ করিতে লাগিলেন তার তিনি নারীদের পক্ষে সমর্থন করিলেন বলেন নারী জাতির এই প্রতিবাদ হইতে ইহাই প্রমাণিত হয় যে অস্পৃশ্যতার মতোই আরও একটি গলিত ব্যাধি ভারতের দেহে বর্তমান রহিয়াছে কিন্তু নারী জাতির এই প্রশ্ন শুদ্ধ ভারতীয় প্রশ্নেই নহে এই এই ব্যাধিতে সমস্ত পৃথিবীতে পৃথিবী আজ ভুগিতেছে পাড়িয়াদের বেলাতেও গান্ধীজী যেমনটা করিয়াছিলেন এবারেও তিনি তেমনটি উৎপীড়ক দের অপেক্ষা উৎপীড় দের সাথে কা~ উৎপীড়িতদের কাছেই প্রত্যাশা করিলেন বেশি। স্ত্রী লোকেরা যাহাদের নিজাদিগকে কেবলমাত্র পুরুষের কামনার বস্তু বলিয়া ভাবিতে বন্ধ কোরিয়া পুরুষের সম্মানের উপযুক্ত হন এবং সম্মান দাবি করেন সেই সম্বদ্ধে স্ত্রীলোকদিগকে আহব্বান জানাইলেন স্ত্রী লোকেরা আসুন তাহারা নিজেদের দেহের কথা ভুলিয়া জনসাধারণের কাজে আত্মনিয়োগ করুন বিপদের সম্মুখীন হোন এবং নিজেদের আদর্শের নিজেদের আদর্শের জন্য বিশ্বাসের জন্য যন্ত্রনা ভোগ করুন। কেবলমাত্র বিয়াস~ বিলাস ত্যাগ করিলে বিদেশী দ্রব্~ দ্রব্য ছুঁড়িয়া ফেলিলে বা বোড়ালেই~ পোড়াইলেই চলিবেনা তাহাদিগকে পুরুষের সহিত সমস্যা এবং ত্যাগের অংশগ্রহণ করিতে হইবে। কলিকাতায় বহু খাতিনামা মহিলাই গ্রেপ্তার হন। গ্রেপ্তার হই~ হইলেন ইহা হইতে যথ উপযুক্ত মনোভাবের পরিচয় পাওয়া যায় করুণা ভিক্ষার বিনিময়ে স্ত্রীলোক দিগকে আদর্শের জন্য সহনশীলতায় পুরুষের সহিত প্রতিযোগিতা করিতে হইবে যখন সহিষ্ণুতার প্রশ্ন আসিবে তখন সর্বদাই স্ত্রীলোকেরা পুরুষকে ছাড়াইয়া যাইবে সুতরাং স্ত্রী লোকেদের ভয়ের কোনো কারণ নেই। তাহাদের মধ্যে যিনি সর্বাপেক্ষা দুর্বল তিনিও আত্মসম্মানের আক্ষুন্ন রাখিতে পারিবেন যেমন কোরিয়া মারি মরিতে হয় সে জানে তাহার ভয়ের কী কী কারণ থাকিতে পারে পতিতা ভাগ~ ভগিনীদের কথাও গান্ধীজী ভুলেন নাই অন্ধ্রে এবং বরিশালে পতিতাদের সহিত সম্মেলনে গান্ধীজীর সাক্ষাৎ ও আলোচনা ঘটে এ সম্বন্ধেও তিনি উল্লেখ করেন যে গান্ধীজীর সততা এবং সারল্যের সহিত আলাপ করেন তাহারাও গান্ধীজীর ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখিয়া তাহার কথার জবাব দেন এবং এই বিষয়ে তাহার উপদেশ পরামর্শ চান তাহারা যাহাতে সৎ পথে থাকিয়া জীবিকা উর্জ~ উপার্জন করিতে পারে। এ~ এমন কয়েকটি পন্থা ও তিনি বা~ ~বাতলা~ বতলাইয়া দেন। সুতা কাটার প্রস্তাবও করেন। সাহস এবং সাহায্য পাইলে তাহারা পরওদিনেই কাজ শুরু করিতে রাজি হইলেন গান্ধীজী ভারতের পুরুষদিগকে এ বিষয়ে আহব্বান করিলেন। তাহারা যাহাতে স্ত্রী জাতিকে সম্মান করেন সেই জন্য অনুরোধ জানাইলেন।

নীরব সহিষ্ণুতা, বিনয়, বিশ্বাস ও বিদ্যার প্রতিমূর্তি। পুরুষের উর্দ্ধৃত যুক্তির অপেক্ষা অধিকাংশ সময়ই নারীর অনুভূতি লব্ধ জ্ঞানই সত্য বলিয়া প্রমাণিত হইয়াছে নিজের স্ত্রী হইতে শুরু কোরিয়া ভারতের সমস্ত স্ত্রী জাতির মধ্যে গান্ধীজী সর্বদাই বুদ্ধিদীপ্ত এক সহায়তা এবং বোধোশক্তির সন্ধান পাইয়াছেন। এই স্ত্রী লোকোদের মধ্য হইতেই তিনি গ্রহণ করিয়াছেন তাহার কয়েকজন শ্রেষ্ঠ শিষ্য কেও উনিশশো একুশ সালে গান্ধীজীর ক্ষমতা মধ্য গননে~ গগনে আসিল। তাহার নৈতিক নেতৃত্বের ক্ষমতাও হইয়া পড়িল বিশাল। রাজনৈতিক কর্তৃত্বের সন্ধান না করিয়াও তিনি ই~ ইহার অপরিমিত অধিকার হাতে পারলে~ পাইলেন। জনসাধারণ তাহাকে মুনি ঋষির মতো দেখিতে লাগিল শ্রী কৃষ্ণের অবতারণ হিসেবে তাহার ছবিও আঁকা রোহি~ আঁকা হইলো ওই বৎসরের শেষে ডিসেম্বর মাসে নিখিল ভারতীয় জ ভারতীয় কংগ্রেসের তাহাদের সমস্ত ক্ষমতা গান্ধীজীর হাতে ছাড়িয়া দিলেন এবং তাহার পরে কে~ তাহার পরে কে এই ক্ষমতার উত্তরাধিকারী হইবে হইবেন তাহা নির্বাচনের ক্ষমতাও তাহাকে দেওয়া হইলো। ভারতীয় কর্মকীর্তির কর্ম নীতির তিনিই সর্বস~ সর্বস্বময় কর্তা হইয়া উঠিলেন যদিও তিনি উপযুক্ত ভাবেন তবে রাজনৈতিক বিপ্লব শুরু করার আগেই শুরু করার ভার তাহার ওপরেই দেওয়া হইলো এমনকি ধর্ম সংক্রান্ত সংস্কারের অধিকারও তিনি পাইলেন কিন্তু তিনি তেমনটি কিছুই করিলেন না করিতে ইচ্ছাও করিলেন না। এই কি নৈতিক মহিমা না নৈতিক দ্বিধা, হয়তো দুই-ই। একটি মানুষকে আর একটি মানুষের পক্ষে বোঝা বড়োই কঠিন বিশেষ করিয়া তাহারা যদি দু~ বিভিন্ন দুই জাতির এবং বিভিন্ন দুই সভ্যতার মানুষ হন। আবার গান্ধীজীর মতো আবার গান্ধীজির মতো গো~ গভীর এবং জটিল হয়। গভীর এবং জটিল একটি মনের সম্বন্ধে পর্যালোচনা করার সময় তাহা কি কঠিন না হইয়া উঠে? ভারতের সেই ঝঞ্ঝার বিক্ষুদ্ধ বৎসরে ঘটনার আবর্তে এই জাতির কর্ণধারের হাত কাঁপিয়া উঠিয়াছিল কি-না তাহা বলা কঠিন। তবে তিনি যে যা যে তাহার স্ব নির্বাচিত পথে ভারতকে চালিত করিতে পারিয়াছিলেন তাহা নিঃসন্দেহে। যাহা হোক এই জীবন্ত মানব প্রহেলিকাটি সম্পর্কে আমরা কি মনোভাব তাহা আমি ব্যাখ্যা করিবার চেষ্টা করিব এবং ব্যাখ্যার সময় এই মহা মানবের প্রতি আমি ভক্তি ও আন্তরিকতার বিন্দুমাত্র ত্রুতি~ ত্রুটি ঘটিবে না। গান্ধীজির হাতে শক্তি ছিল প্রচুর তাহার অপব্যবহারেরও বিপদও ছিল তেমনি অপরিমিত। তাহার অভিযানের সামান্যতম তরঙ্গ কোটি কোটি মানুষকে দোলা দিতো তাই এই তরঙ্গ সংকুল মহা সমুদ্রের বক্ষে অবিচল অবিকল দাঁড়াইয়া থাকা সত্ত্বেও থাকাও ছিল যেমন কঠিন তেমনি কঠিন ছিল এই আন্দোলনকে ইহার নিয়মিত গতিপথে চালিত করা উদৃত্ত উম্মুক্ত অবারিত গণবিক্ষোভের সহিত সহিষ্ণুতার মিলন ঘটানো একটি অতি মানবিক ঘটনায় বটে প্রশান্ত পবিত্রমনা এই কর্ণাধার তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবানের ওপর নির্ভর করেন কিন্তু ভগবান যে বাণীটি তাহার নিকট আসে তাহাও জন~ জন~ জনতার

তাহার নাই। স্তুতিও যতই অ~ অধিক হোক তাহার হোক তাহার বিভ্রান্তি ঘটাইতে পারিবে না স্তুতি তাহার কাছে কেবল অশোভন অস্বাভাবিক নহে তাহার বিনম্র মনোভাবকেও তাহা আঘাত করে রিস~ গান্ধীজী ঋষি এবং পয়গম্বরদের মধ্যে ব্যতিক্রম কারণ তিনি কোনো স্বপ্নের দ্রষ্টা নহেন কোনো দৈব বাণীও তিনি শোনেন না তিনি যে কোনো অতি প্রাকৃতিক শক্তির দ্বারা পরিচালিত হইতেছেন এমন বিশ্বাস তিনি নিজেও করেন না অপরকে করাইতেও চান না বিশ্বাস এবং আন্তরিকতা তাহার অস্ত্র। শান্ত এবং শুভ্র তাহার ললাট বৃথা গর্বহীন তাহা~ তাহার অন্তর অন্নান্য মানুষের মতোই

তাহার মনোভাব দেখিয়া মনে হয় যে তিনি একজন সন্ত। গান্ধীজী বলেন সন্ত কথাটি বর্তমানে জীবন হইতে বাতিল করিয়া দিতে হইবে প্রত্যেকটি সৎ হিন্দু যেমনটি করেন আমিও তেমনটিভাবে উপাসনা করি। আমি বিশ্বাস করি যে আমরা সবাই ভগবানের বাণীর বাহক হইয়া উঠিতে পারি। ভগবান অভিরুচির কোনো প্রকার বিশেষ প্রকাশ আমার কাছে ঘটে না আমার দৃঢ় বিশ্বাস ভগবান প্রতিদিনওই প্রত্যেক মানুষের কাছে আপনাকে প্রকাশ করিতেছেন তবে আমরা তাহার নীরব ভাষা শুনিতে চাই না। এই মাত্র আমি নিজের আমি নিজেকে ভারত ও মানবতার বিনীত ভৃত্য ছাড়া আর কিছুই বলিয়া দাবি করি না। কোনো ধর্মকেই একদল অনুচরের সম্মো~ সম্প্রদায় লইয়া সন্তুষ্ট হইবার মতো

চেষ্টা করিতেছি। বহু পুরাতন সত্যের উপর আমি কেবল নতুন আলোক রূপ করিয়াছি মাত্র। ব্যক্তিগত ভাবে কখনও তাহার দীনতার অভাব নাই তিনি বিবেকবান, ভারতীয় দেশপ্রেমিক কিংবা

সরকারি নির্যাতনের স্থলে অসহযোগ নিরযা~ নির্যাতনকে প্রতিষ্ঠিত করিলে চলিবে না। গান্ধীজী তাহার স্বদেশকে অন্য কোনো দেশের বিরুদ্ধে উত্তেজিত করিতে অনিচ্ছুক তাহার দেশোপ্রেম ভারতের মধ্যেই সীমাবদ্ধ নহে। আমার কাছে দেশোপ্রীতি হইলো মানব প্রীতির সমান। আমি মানুষকে ভালোবাসি তাই আমি দেশকেও ভালোবাসি। অন্য দেশকে বাদ দিয়া আমার দেশপ্রীতি নয়। আমি ভারতের মঙ্গলের জন্য ইংল্যান্ডের কিংবা জার্মানিকে আঘাত করিতে পারিব না আমার জীবনের পরিকল্পনায় সাম্রাজ্য বাদের কোনো স্থান নাই এবং মানবপ্রীতিকে যদি উত্তাপ না থাকে তবে দেশপ্রেমের উত্তাপও কমিয়া যায় কিন্তু তাহার শিষ্যরা কি সর্বদাই এমনিভাবেই অনুভব করেন? তাহাদের মুখে গান্ধীজীর নীতি নীতির কি পরিণতি ঘটে তাহাদের দ্বারা ব্যাখ্যাত হইয়া এই নীতি কী~ কিভাবে জনসাধারণের কাছে পৌঁছায়। যখন রবীন্দ্রনাথ ঠাকুর কয়েক বছর ইউরোপে ঘুরিয়া